এখানে একটি ছেলে বুসে তার চুলের স্টাইল দিচ্ছে এবং একটি লোক দাঁড়িয়ে তার স্টাইল দিয়ে দিচ্ছে এবং তার পাশে একটি লোক--

একটি বড়ো দুর্গোপূজোর প্যান্ডেল দেখা যাচ্ছে এটি খুব সুন্দর ভাবে তৈরি করা হচ্ছে।

এখানে একটি নতুন বাড়ি তৈরি করা হচ্ছে যেখানে একটি লোক ইট বইতে দেখা যাচ্ছে গামলা নিয়ে এবং অনেক লোক এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করার নামে বেকার বেকার টা দাঁড়িয়ে আছে ।